এইখানে একটি টেনিস কোর্টের ছবি রয়েছে। এইখানে কিছু লোক টেনিস খেলছেন এবং চারপাশটা বাশ দিয়ে ঘেরা। এবং বাসের ওপর জালের দিয়ে ঘেরা রয়েছে।

আশেপাশে অনেক সাইকেল এবং বাইক দাঁড়িয়ে রয়েছে--

অনেকগুলো সাদা সাদা বাক্স রাখা রয়েছে ।

একটি অনুষ্ঠান বাড়ির ছবি দোয়া রয়েছে বাইরে অনেক আলোকসজ্জা করা রয়েছে এদিকে একটি--

ছবি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি লাল আর সাদা রং দিয়ে তৈরি । এটি মালদা পশ্চিমবঙ্গে অবস্থিত এর বাইরে মমতা বন্দোপাধ্যায় এর ছবি দেখা যাচ্ছে।

আর নীল দিয়ে স্পা সেলুন বলে লেখা রয়েছে।

এই ছবিটিতে একটি স্মৃতিসৌধের প্রবেশ দ্বারের ছবি দেখা যাচ্ছে।

ছেলেটির পেছন দিক থেকে একটি ছেলে উঁকি মারছে এবং সামনের ছেলের হাতে একটি স্মার্ট ওয়াচ রয়েছে --

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে একজন ছাতা মুখ লাগিয়ে বসে রয়েছে আশেপাশে অনেক মানুষজন রয়েছে একটি বাইক ও একটি সাইকেল দাঁড় করানো রয়েছে।

পাকা বাড়ির সামনে একটি বাইক দাঁড় করানো এবং একজন মানুষ বসে রয়েছেন ।

এখানে ছবিটিতে ক কিছু বাচ্চা --